এবং নদীর টির জল খুবই সুন্দর।

এবং চারিপাশে অনেকগুলো সবুজ সবুজ গাছ পালা দেখা যাচ্ছে।

আমি একানে একটি হাইওয়ে দেখতে পাচ্ছি।

এবং পার্কটিতে কয়েকটি প্লাস্টিকের ঘুড়া এবং একটি সিংহ রয়েছে।

আমি একানে একটি মার্কেট দেখতে পাচ্চি ।

আমি এখানে একটি বড় আকারের বিল্ডিং দেখতে পাচ্ছি।

এবং বিল্ডিংটিতে নীল কালারের পর্দা দিয়ে রাখা আছে।

এবং দুকানের মালিকটি পিসনে কি যেন করছে।

আমি একানে একটি দোকান দেখতে পাচ্ছি।

এবং গরটিতে লা নীল এবং সাদা রঙ্গের বেলুন দিয়ে সাজানো আসে।

আমি একানে দুটি দুকান একসাথে দেখতে পাচ্ছি।

যেই হাইওয়েগুলোর মইধ্যে অনেকগুলো গাড়ি পার্ক করা হয়েছে।

এবং এই দুকানটিতে অনেকগুলু মিষ্টি সাজিয়ে রাখা হয়েছে।

এবং হাইওয়েটির পিসনে অনেকগুলু সবুজ সবুজ গাসপালা রয়েছে।

মাঠের সামোনে অনেক জন নোক চলাফেরা করিতেসে।

যেই হাইওয়েটির মইধ্যে অনেকগুলা গাড়ি চলাচল করিতেসে।

যেই মার্কেট -টিতে অনেকগুলো প্যাকেট একসাথে গুছানো আছে।

আমি এখানে একটি ইনস্টিটিউট দেখতে পাচ্ছি।

এবং এ্যার পিসনে একটি সবুজ কালারের গাসপালা রয়েচে।

যেটি মইদ্যে অনেকগুলো ছোট ছোট চা পাতার গাস লাগানো আছে।